বড়ো বিল্ডিং ওপর বম্নুজ সে জানালা গেট এবং লাইট কার্রেন্টের তার আ-ও ছাদ--

গাড়ি রাস্তায় ঈদ সবুজ ঘাস টেটোন বসরসিত হ্যান্ডেল বাড়ি গাছ--

সবুজ খোলা মাঠ । আআআআ ছোট ছোট শেকড়। ছোট ছোট গাছ। বড়ো বড়ো গাছ। গাছের লতায় পাতায় ঘেরা দূর দূরান্তে শুধু গাছ আর গাছ।